এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি গুহার সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে| ছেলেটি চশমা পরে আছে এবং সুন্দর শার্ট প্যান্ট পরা ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম | গুহার চারপাশে--

এই ছবিটি দেখতে অনেক সুন্দর | এবং ছবিটির মধ্যে দেখা যাচ্ছে অনেক মানুষ ভিড় করে আছে।